এটা উম জলাশয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানকার বাইরের দৃশ্যটা সূর্য অস্ত যাওয়ার পরের ছবি রামধনু রঙের আকাশটা রয়েছে উম বা দূরে প্রচুর গাছপালা রয়েছে এবং রামধনুর যে আকাশটা সেটা জলে সেটা ফুটে উঠছে।

কিছু লোক ভিতরে টেস্ট করানোর জন্য ওদের দেখা যাচ্ছে।

দেখে প্রাকৃতিক সৌন্দর্য্য টা খুব ভালো লাগছে।

উ আর যারা নতুন এসছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে-এ।

যেখানে লোক জন বসে আছে ভিতরে ।

এটা একটা ফুলের বাগানের ছবি এখানে প্রচুর--

কিছু হেলোজেন ও জ্বলছে কিছু জ্বলছে না।

এইখানে দূরে দুটো নৌকা দেখা যাচ্ছে।